ছবিটিতে কামারহাটি পৌরসভার ছবি দেখা যাচ্ছে পৌরসভার মধ্যে কাজী নজরুল ইসলাম ও নেতাজির ছবি দেখা যাচ্ছে এছাড়াও একটি ছোট মন্দিরও রয়েছে।

মাঠের আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে এবং সামনের রাস্তাটি --

সামনে একটি সাদা চেয়ার এবং একটি সাদা টেবিল রাখা রয়েছে এবং তার উপরে মেনু কার্ড রাখা রয়েছে।

এ সবাই হাত জোড় করে থাকতে দেখা যাচ্ছে।